ছবিতে দেখা যাচ্ছে হাস্কবার্ণা এবং কে_টি_এম বাইকের শোরুম ।

এবং একজন আরোহী বাইকের মধ্যে বসে রয়েছে .

ছবির মধ্যে দেখা যাচ্ছে একটি নদী .

ধোপারা জামাকাপড় পরিষ্কার করতে পারে ভালোভাবে ধুয়ে সেইটাই বোঝা যাচ্ছে এই ছবিটিতে।

এটা একটা বড় বিল্ডিং .

কিছু সংখ্যক লোক বসে তা উপভোগ করছে.

এখানটায় দেখতে পাচ্ছি হাফ ওয়াল দিয়ে টিনের একটা বাড়ি।

ফুটপাতটি দেওয়া হয়েছে যাতে লোকজন ভালোভাবে চলাচল করতে পারে .

পেছনে অনেকজন লোক রয়েছেন যারা পাথরের গায়ে বসে রয়েছেন.

তারা ঘুরতে গিয়েছেন বোঝা যাচ্ছে।

যার সামনে সাদা প্রাচীর দিয়ে বাউন্ডারি দেওয়া যার ভেতর দিয়ে একটি মারুতি গাড়ি দাঁড়িয়ে রয়েছে।

তার সামনে আরো অসংখ্য ছোট ছোট কিছু দোকান রয়েছে.

রাস্তার মধ্যে বিভিন্ন ধরনের লোক চলাফেরা করছেন।

এই ছবিতে দেখা যাচ্ছে কিছু সংখ্যক কাঁচা পাঁকা টমেটো .

এবং কয়েকটা মধ্যে কিছু দাগ দেখা যাচ্ছে।

তারা বসে রয়েছেন এবং তারা একটি টিনের ঘরে বসে রয়েছেন।

নদীতে প্রচুর জল বোঝা যাচ্ছে.

এটা একটা বিল্ডিং যার সামনে দুটো সাইনবোর্ড লাগানো.

যার মধ্যে খুব সুন্দর ওয়াল পেইন্টিং করা সিলিংয়ে খুব সুন্দর লাইটিং করা.

যেখানে যাত্রীরা গাড়িতে চড়ছেন তাদের নির্দিষ্ট গন্তব্যপথে যাওয়ার জন্য .

কলার ছড়ি ঝোলানো রয়েছে এবং দোকানি তার পশরা সাজিয়ে বসে রয়েছেন .

এটা একটা হোটেল গ্লোরিয়া ইন যেটা নাকি ওয়ো হোটেল .

হোটেলের সামনে খুব ওয়েল ডেকোরেটেড দেখেই বোঝা যাচ্ছে.

দোকানটিতে বিভিন্ন ধরনের হার্ডওয়ার -এর সামগ্রী রয়েছে যেখানে অনেক মানুষ দাঁড়িয়ে রয়েছে বোঝা যাচ্ছে।

এটি একটি দোকান বোঝা যাচ্ছে।

দোকানে বিভিন্ন ধরনের সামগ্রী পরিপূর্ণ রয়েছে এবং একটি বসার চেয়ার রয়েছে .

এটা একটা বাজার বোঝা যাচ্ছে বাজারের মধ্যিখান দিয়ে একটি রাস্তা চলে গেছে।